ছটা বালিশ দেওয়া আছে সামনে একটা সোফা মতো আছেএকটা ওয়ালপেপার আছে ।

এখানে একটা গলির মধ্যে--

এখানে দেখা যাচ্ছে হল সেল বুক সেলার্স ।

এখানে একটা দোকান দেখা যাচ্ছে ।

ম রাস্তা তা ডিসাইন করা আছে। একটা ছোট বাড়ি আছে।

অনেক উঁচু পাহাড়। একটা লোক ভিউ করছে পাহাড় টাকে ।

অনেকজন ভিড় করে দাঁড়িয়ে আছে ।

দালান টির সামনে রোড আছে ।